লোকটির পিছনে জিম করার মতো কিছু যন্ত্রপাতি দেখা যাচ্ছে এবং লোককেও দেখা যাচ্ছে।

একটি ল্যাখা দেখা যাচ্ছে মিও মোর ।

সামনে একটি লোককে দেখা যাচ্ছে যার গলায় হেডফোন আছে এবং জামাটা গোলাপী চেক চেক কালারের এবং তার পাশে একটি বাচ্চা দাঁড়িয়ে আছে।

বা আ-কাঠের পিছনের দেওয়ালের কালারটা সাদা কালারের।

যার দেওয়ালটা হল ছোট ছোট লতানো পাতার মতো ছবুস কালারের এবং উপরে এক উপরে একটি বাক্সের মধ্যে হোম থিয়েটার রাখা আছে।

রাস্তার মাঝখানে কালো কালারের কিছু একটা পাখির মত দেখা যাচ্ছে।

এখানে একটি রুমের মতো কিছু একটা দেখা যাচ্ছে যেখানে দেওয়ালে ছোট ছোট গাছের টব আটকানো আছে।

সাইনবোর্ড দেখতে পাওয়া যাচ্ছে যেখানে মিনি জু লেখা আসে।

একটি ভ্যান গাড়িতে অনেকগুলি বস্তা রাখা।

বাইরে একটি মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে।

উপরে কারেন্ট -এর তারের মতো কিছু একটা দেখা যাচ্ছে।

যেখানে একটি বড় বাসের মতো দেখা যাচ্ছে।